মোজিলা ফায়ারফক্সে পপ আপ এবং ইমেজ অপশন সেটিংসের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা পপ আপ এবং ইমেজ প্রেফারেন্সস সেট করা শিখব
টুলবার কাস্টমাইজ করা
পপ আপ উইন্ডোজ বা পপ আপ উইন্ডোজ হয় যা অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয়
তারা আকারে ভিন্ন হয় কিন্তু সাধারণত পুরো স্ক্রিন ঘিরে থাকে না
কিছু পপ আপ বর্তমান ফায়ারফক্স উইন্ডোর উপরে খোলে যখনকি অন্যগুলি ফায়ারফক্সের নীচে প্রদর্শিত হয়
pop ইউপি ভীষণ বিরক্তিকর হওয়ায় আপনি তাদের নিষ্ক্রিয় করতে চান
এই টিউটোরিয়ালে আমরা ফায়ারফক্স সংস্করণ 70 ব্যবহার করছি যা উবুন্টু 1004 এ উপলব্ধ
একটি ফায়ারফক্স ব্রাউজার খুলি
ইউআরএল বারে লিখুন wwwpopuptestcom ENTER কী টিপুন
এই সাইট আপনাকে বলে যে pop ইউপি কি
multi পপআপ টেস্ট লিঙ্কে টিপুন
আপনি 6 টি পপ আপস দেখবেন
ব্যাক এ টিপুন
আরো 2 টি পপ আপ প্রদর্শিত হয়
দেখুন তারা কিভাবে বিরক্তিকর হয়
ফায়ারফক্স pop আপস এবং pop আন্ডারস নিয়ন্ত্রণ করার অনুমতি দেয়
এটি এডিট এবং তারপর প্রেফারেন্স এ টিপে করা হয়
উইন্ডোজ ইউসার দয়া করে টুলস এবং তারপর অপশনস এ টিপুন
প্রেফারেন্স উইন্ডোতে কনটেন্ট ট্যাবে টিপুন
ডিফল্টরূপে ব্লক pop ইউপি উইন্ডোজ অপসন ইতিমধ্যে অন থাকে
না হলে এটি যাচাই করা দরকার
তাই pop ইউপি প্রদর্শন প্রতিরোধ করতে এটি সক্ষম করার ব্যাপারে চিন্তার প্রয়োজন নেই
এখন আপনি ক্লোজ বোতামে টিপে ফায়ারফক্স প্রেফারেন্স উইন্ডোটি বন্ধ করতে পারেন
আপনি এক্সেপশন ও বাছতে পারেন
এক্সেপশন সাইট ঐগুলি হয় যার পপ আপ আপনার কাছে গ্রহণযোগ্য
এডিট এবং প্রেফারেন্স এ টিপুন
উইন্ডোজ ইউসার দয়া করে টুলস এবং তারপর অপশনস এ টিপুন
এক্সেপশন জুড়তে ব্লক pop ইউপি উইন্ডোজ ফীল্ডের পাশের এক্সেপশনসহ বোতামে টিপুন
এটি একটি ডায়লগ বাক্স খোলে
অ্যাড্রেস ওএফ ওয়েবসাইট ফীল্ডে wwwgooglecom লিখুন
আলো বোতামে টিপুন
ক্লোজ এ টিপে ডায়লগ বক্স বন্ধ করুন
ক্লোজ এ টিপে প্রেফারেন্সস ডায়লগ বাক্স বন্ধ করুন
এখন googleকম ছাড়া সকল সাইট থেকে পপ আপ অস্বীকৃত হয়
ইউআরএল বারে wwwpopuptestcom লিখুন এবং Enter কী টিপুন
multi পপআপ টেস্ট লিঙ্কে টিপুন
একটিও পপ আপ প্রদর্শিত হয় না
আপনার পপ আপ ব্লকর এখন কার্যকর
ইমেজেস ডাউনলোড হতে সময় এবং ব্যান্ডউইথ নেয়
মোজিলা ফায়ারফক্সে ইমেজ নির্বাচন করে ডাউনলোড বন্ধ করার একটি বিকল্প রয়েছে
এডিট এবং প্রেফারেন্স এ টিপুন
উইন্ডোজ ইউসার দয়া করে টুলস এবং অপশনস এ টিপুন
প্রেফারেন্স উইন্ডোতে কনটেন্ট ট্যাবে টিপুন
লোড ইমেজেস অটোমেটিক্যালি চেক বাক্স অক্ষম করুন
ক্লোজ এ টিপে ডায়লগ বক্স বন্ধ করুন
এখন সার্চ বারে ফ্লাওয়ারস লিখুন এবং Enter কী টিপুন
গুগল হোম পেজ থেকে ইমেজেস এ টিপুন
প্রদর্শিত প্রথম ইমেজ লিঙ্কে টিপুন
আমরা দেখি যে ইমেজ লোড হয় না
মোজিলা ফায়ারফক্স টুলবার কাস্টমাইজ করতে অনেকগুলি বিকল্প প্রদান করে
ধরুন আমরা কোনো টুলবার লুকোতে চাই
যেমন মেনু বার মেনু বার এর খালি বিভাগে রাইট ক্লিক করে এটি আনচেক করুন
মেনু বার আবার দেখতে টুলবারের খালি বিভাগে আবার রাইট ক্লিক করুন
এখন মেনু বার অপসন যাচাই করুন
টুলবার কাস্টমাইজ করতে এটি অ্যাডভান্সড অপসন্স প্রদান করে
কিছু অপসন্স দেখি
টুলবারে একটি আইকন যোগ করুন যা আমাদের এক ক্লিকে ওয়েব পেজ প্রিন্ট করার অনুমতি দেবে
টুলবারের খালি বিভাগে রাইট ক্লিক করুন
কাস্টমাইজ এ টিপুন
কাস্টমাইজ টুলবার ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ডায়লগ বাক্সের মধ্যে আপনি প্রিন্ট আইকন দেখেন
টুলবারে আইকন ড্রেগ করুন
ডোন এ টিপে ডায়ালগ বাক্স বন্ধ করুন
টুলবারে প্রিন্ট আইকনে টিপুন
এটি প্রিন্ট ডায়লগ বাক্স নিয়ে আসে
এখন আমরা প্রিন্ট করব না
তাই ডায়ালগ বাক্স বন্ধ করতে ক্যানসেল এ টিপুন
আপনি টুলবার জুড়তে বা সরাতে পারেন
এটি করতে টুলবারে রাইট ক্লিক করে কাস্টমাইজ নির্বাচন করুন
এড নিউ টুলবার বোতামে টিপুন
নতুন টুলবারের জন্য একটি নাম লিখুন
একে স্যাম্পল টুলবার নাম দিন
ওক বোতামে টিপুন
এখন স্যাম্পল টুলবার এ একটি আইকন ডাউনলোডসহ ড্রেগ এবং ড্রপ করুন
ব্রাউজারে নতুন টুলবারে ধ্যান দিন
একটি টুলবার সরাতে রেস্টোর ডিফল্ট সেট বোতামে টিপুন
কন্টেন্টস এরিয়া অধিকতম করতে আমরা আইকনের আকার কম করতে পারি
উসে স্মল আইকনস নামক চেক বাক্স যাচাই করুন
ডায়ালগ বাক্স বন্ধ করতে ডোন এ টিপুন
আমরা দেখি যে আইকন্সের আকার ছোট হয়ে গেছে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এখানে পপ আপ এবং ইমেজ প্রেফারেন্সস সেট করা শিখেছি
টুলবার কাস্টমাইজ করা
একটি নতুন মোজিলা ফায়ারফক্স উইন্ডো খুলুন
wwwyahoocom থেকে যা রয়েছে তা ছাড়া সকল পপআপস ব্লক করুন
একটি বুকমার্কস টুলবার প্রবিষ্ট করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিও টি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ